এটি হচ্ছে একটি বিদ্যাসাগর শিশুনিকেতন। যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালে।

এই ছবিটাতে দেখে বোঝা যাচ্ছে এইটা হলো একটি বিশাখা ডেইলি পার্লার । এইখানে আ-আ --

এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে একটা বালির মধ্যে তিন জন লোককে দেখতে পাওয়া যাচ্ছে। একজন শুয়ে আছে একজন বসে আছে একজন একজনের দিকে তাকিয়ে আছে ।

এটা হচ্ছে একটা ফিমেল জেনারেল ওয়ার্ড ।

এখানে অনেকগুলো কাঠ দেখতে পাওয়া যাচ্ছে। টুকরো টুকরো করে কাঠ কাটা হয়। গাছের কাঠগুলো।